সবাই বস দাড়া আছে সবাই বস বস্ত শান্ত মহলে দাড়ায় আছে । এখানে এক লোক দেখাচ্ছে না রংবেরঙ্গার বস্তাকে --

সামনেতে একটা সিঁড়ি চড়বার জন্য আছে । এখানে দাঁড়া দাঁড়া উমম সাইকেল বাইক সবাই দাঁড়া আছে একটা--

দেখছে সবাই আপনার আপনার ছেলে ক্রাফট করছে । সামনে লোহার বেঞ্চ -র সবার ছেলে আপনার ক্রাফট রাখা নিয়ে করছে।